চারিদিকে অনেক বিল্ডিং আছে বড় বড় এবং বিল্ডিং -এর ফাঁক দিয়ে অনেক গাছ দেখতে পাওয়া যাচ্ছে সবুজ সবুজ এবং গাছগুলো খুব বড় বড় এবং আকাশটা পুরো আকাশী হয়ে রয়--

ইট গুলো সবে গাঁথা হয়েছে অনেকগুলো পিলার হয়েছে এবং বিল্ডিং -তে কোন রং করা হয়নি মাঝখানের বিল্ডিং -এ এবং ধারের বিল্ডিং -টা খুব সুন্দর করে করা হয়েছে সেখানে--

ছবিটি একটি পুকুরের তোলা ছবি বলে মনে হচ্ছে পুকুরের জলটা খুব অপরিষ্কার পরিচ্ছন্ন নয় এবং অনেক কচু পানা কচু সেখানে দেখতে পাওয়া যাচ্ছে এবং --

পদ্ম ফুলের পাতা সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। অনেক ফুলও সেখানে ফুটে আছে। ছোট ছোট হয়ে ফুটে আছে পদ্ম ফুল শ্যাওলা ফুল এবং পাতাগুলো বড় বড় হয়ে উপরের দিকে উঠে আসে ।

ছবিটি একটি বড় বিল্ডিং য়ের তোলা ছবি বিল্ডিং টিতে লেখা রয়েছে শ্যাম প্রসাদ ভবন বলে লেখা আছে হরিপ্রসাদ মিশ্র সভাকে কক্ষ বলে লেখা রয়েছে আর একটা জায়গায়।